তুমি তারপর পড়বে নিশ্চই বুঝতেও পারবে ওনার জীবন কাহিনীটা তো উনি তো একটা ছোট্ট আরকি non adhesive গ্রাম এ বোরো হয়েছেন তারপর ছোট বেলা থেকে ওখান যে স্থাপত্য কাজ শিল্প এগুলোর পতি উনি বিশেষ আগ্রহ ছিল মানে এগুলোর পতি ওনার আগ্রহ অনেক ছিল ছোট বেলা থেকেই এবং সেখানকার যে আহ মহান মন্দির আহ বিশু মহানারার যে পুত্র হওয়ায় যে মন্দির নির্মাণ করেছিল পান্ডুলিতে পাণ্ডুলিপিতে তার access ছিল এবং বারো বছর বয়েস এ তিনি আহ ওই মন্দির এর স্থাপত্য শিল্পে দক্ষতা অর্জন করেছিলেন কিন্তু তিনি সব সময় দুঃখিত ছিলেন তার কারণ আহ তিনি কখনোই তার বাবাকে দেখেননি এবং তার মা তাকে তার সম্পর্কে খুব বেশি কিছু বলতেন না মানে তার একটাই দুঃখ ছিল যে তার বাবাকে তিনি দেখেননি এবং তার বাবার সম্পর্কে

ওহ তাহলে কি সে তার বাবার সাথে মানে কোনোদিনও দেখা করতে পারেনি বা জানতেই পর্যন্ত কি পারেনি তার বাবার সম্পর্কে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 ধর্মপদ প্রায় ক্লান্ত হয়ে গেছিলো এবং একা যখন সমুদ্র সৈকতে আহ গিয়ে পৌঁছালেন সেখানে একটা চমৎকার স্থাপনা দৃষ্টি তার দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করলো এবং তারপর তো এই সবের প্রতি তো ধর্মপদের একটা

তিনি নির্মাণ আহ নির্মানটিকে আহ নির্মানটির কাছে ছুটে যাই এবং তার বাবাকে দেখতে তার বেশি সময় লাগেনি কারণ সেই ওর বাবা যে জিনিষটা বানিয়ে দিয়ে গেছিলো সেটা কেই সে ছুঁয়ে অনুভব করছিলো এবং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

তার এত সুন্দর আরকি শিল্প এবং এটা মানে বারোহাজার ভূমি থেকে এবং বারো বছর ধরে শ্রম দিয়েছিলেন যে এই সূর্য মন্দিরটা তৈরী করতে মানে এই সূর্য মন্দিরটা কিন্তু একদিনে তৈরী হয়ে যায়নি অনেক পরিশ্রম এর পর কিন্তু ইটা হয়েছে তো তারপর কি হলো বলোনা গল্পটা খুবই রহস্যময় শোনার খুব ইচ্ছা করছে বলোনা তারপরে কি হলো এর পর আর কি হলো এর পিছনে আরো একটা কাহিনী রয়েছে ওই মৃত্যু দন্ড মৃত্যু দন্ড নিয়ে দেখবে একটা কিছু তুমি পড়বে যখন পড়বে তখন বুঝবে ধর্মপদ তার বাবাকে মন্দিরের চারপাশে নিয়ে যেতে এবং নির্মাণ দেখতে বললেন সেই মন্দিরে গিয়েই তো ধর্মপদ তার বাবার দেখা পান এবং তখন বলেন যে মন্দিরটা আরকি ঘুরিয়ে দেখানোর জন্য তো তখন আহ ধর্মপদ তিনি যখন মন্দির নির্মাণ সম্পর্কে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 ধরে রাখবে মানে এমন একটা ওখানে ব্যাবস্থাপনা ছিল যেটার কারণে ইটা করা হতো তিনি যখন তার বাবাকে নকশাটি ব্যাখ্যা করেছিলেন এবং বলেছিলেন তার বাবাকে ছিল জানতো তার বাবছিলো বিশ্ব সে আনন্দিত ভাবে অবাক হয়েছিল ছিল এবং ধর্মপদের মতো প্রতিবাভ্যান পুত্র পেয়ে তিনি মানে গর্বিত ছিলেন ওহ তারপর নাকি শুনেছি যে ওই রাজা নরসিংহ দেব কাল সকাল পর্যন্ত সময় শিমা ঘোষণা করেছিলেন যে না ওই সময় সীমাটা কিসের না ওই কারিগর নাকি কিছু করতে বার্থ হয়েছিল তখন সেই ওই কলস মানে কলসীটাকে ওর বাবাকেই বলছিলো যে ওই টপকে যাওয়ার জন্য তো উম সেটা নাকি উম তাতে সে বার্থ হয়েছিল তো বারোহাজার কারিগরকে নাকি হত্যা করা হবে বলা হয়েছিল তো এই কথা টাও শুনেছি তারপর নাকি এমন ব্যার্থতার জন্য সে নাকি এত লোককে হত্যা করা হতে পারে মানে ইটা ভাবাই যায়না এর পর কি হলো যেন সব কারিগরকে কি মৃত্যু দন্ড দিয়া হয়েছিল তারপর হ্যাঁ সেরকম ই তো সোনা গেয়েছিল যে পিতা এবং পুত্র আহ work shop এ গেলেন এবং ঘন্টা দু এক এর মধ্যে ওই কলসা যেটা ছিল স্থাপন এর জন্য প্রস্তুত হয়ে গেলো মন্দিরের চূড়ায় বালির ঢালে পাথরটি গড়িয়ে যাওয়ার সময় চাঁদ তার পূর্ণ মহিমায় জ্বলজ্বল করছিলো মধ্যে মধ্যরাতের মধ্যে চাবি পাথরটির জায়গায় ছিল এবং মন্দিরটি সম্পূর্ণ হয়েছিল বিশ্ব তার ছেলের জন্য খুশি ছিল যে হাজার হাজার জীবন সে বাঁচাতে পেরেছে ছিল ঘটনাটা ঠিকই যে আহ যে মৃত্যু দন্ডের জন্য বলা হয়েছিল কিন্তু তার কারণে কিন্তু সেই মৃত্যু দন্ডটা আর হলো না এবং সে হাজার হাজার জীবন কিন্তু বাঁচাতে পেরেছিলো এরকম তাই তো সোনা গেছে আহারে তারপর হচ্ছে যে আহ যে শুনছি নাকি যে এই ধর্মপদ ওই মন্দিরের মাথায় খুন হয়েছিল এটা কি সত্যি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 যা বার্থ কারিগরের প্রতি খুব বেশি সদাই হবেন না কারণ ককলাস কালসটি আহ বারোটি বছরের একটু শিশুর দ্বারা সম্পর্ণ হয়েছিল কারিগরের দ্বারা নোই এই নিয়ে আরকি না না বিতর্ক চলছিল তবে উম ওনার কি ওখানেই খুন হয়েছিল কিনা সেটা আমার সেরকম ভাবে আর কি অভিজ্ঞতা নেই জানার আমি সেটা বলতে পারবোনা তবে এরকমটা সোনা গিয়েছিলো ওহ তাহলেতো সমস্ত কারিগররা জিজ্ঞাসা করলেন যে যীশু মহারানা ওই ধর্মপদ সেখানে গিয়ে কি করেছিলেন তো সেটা নিয়ে কিছু জানা গেছে হ্যাঁ ধর্মপদ কখনো তার কৃতিত্বের জন্য আহ গৌরব ছিলেন বা নিজের নাম বা খ্যাতি কখনোই সেটা চাননি তিনি খুশি হয়েছিলেন যে তিনি যশোর এর জন্য মন্দির সম্পূর্ণ করে জীবন বাঁচাতে পেরেছেন আর ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে মন্দিরের চূড়ায় চলে গেলেন সে কিছু খান এর মধ্যেই সেই দাঁড়ানো কলসের চূড়ায় দাঁড়িয়ে ছিল কিন্তু দিগন্তের দিকে তাকালে যখন সূর্যের প্রথম মানে আলোটা মন্দিরটিকে স্পর্শ করতে শুরু করেছিল যেন সূর্য ঈশ্বর তার আশীর্বাদ বড়সড় করছে চোখের জল নিয়ে ধর্মপদ মন্দিররের চূড়া থেকে সমুদ্রের নীল জলে ঝাঁপ দিয়ে ছিল এই লোককাহিনিতে তো এগুলোই জানা গেছে তবুও প্রতিটি তরুণ কারিগরের আকাঙ্খায় তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন তার পিতার হয়তো মিত্যু হয়নি কিন্তু তিনি কিন্তু ওই নদীর জলে কিন্তু ঝাঁপ দিয়েছিলেন কিন্তু এখনো সবার মধ্যে তিনি বেঁচে আছেন এরকম আকাঙ্খায় হে ভগবান ধর্মপদ তিনি বারোসো কারিগরের জীবন রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল তিনি ভীষণ সাহসী এবং দয়ালু বলতে হবে বলো হ্যাঁ নিশ্চই একটি অল্প বয়সী ছেলে যে কিনা উড়িশাতে তিনি শিল্প নোই পূর্ণ স্থাপত্য এই সবের জন্য খুব মানে আগ্রহ ছিলেন তিনি এই বিষয়ে চূড়ান্ত গৌরব ও অর্জন করেছিলেন এবং মন্দিরটির পিছনেও তার অনেক অবদান রয়েছে এবার জীবন বাছাই তিনি এত লোকের জীবন বাঁচিয়েছেন সেই নিজের জীবন উৎসর্গ করে হাজার হাজার পরে সূর্য মন্দিরটি ধ্বংস হয়ে গেছে কিন্তু ধর্মপদ এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন তবে তিনি খুবই দয়ালু এবং সাহসী ছিলেন বলা যাই সত্যি এমন ত্যাগ এমন কর্তব্যের পতি মানুষের মানে ওনার কাছে ধন্য থাকা উচিত এই গল্প শুনে আমার অনেক কিছু শেখা আছে গো অনেক কিছু সবাই যেন এই কথা সোনে এই গল্প পরে আমি এটাই চাই গো হ্যাঁ নিশ্চই নিশ্চই এই গল্পটার তো নীতি কথা এটাই তাই না আর আমার এই গল্পটাতে শুনে সত্যিই আমি খুব inspair হয়েছি খুব ভালো লেগেছে তাহলে তাহলে চলোনা আমরা একবার কনক মন্দির এর কাছে থেকে ঘুরে আসি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 হ্যাঁ আর যেন তো ওখানে অনেক মানে জগন্নাথ এর মন্দির ও আছে সমুদ্র সৈকত আর এখন অনেক আর কি সুবিধা সুযোগ হয়ে গেছে photo তোলা এবং সমুদ্রে সাঁতার কাটা আবার ওখান কার প্রসাদ বিতরণ প্রসাদ খাওয়া বেশ মজা হবে যদি যাওয়া যাই আর ওটা তো এখন মানে ওখানে অনেক মানুষ ই কিন্তু যাচ্ছে তা আমাদের একবার যাওয়া উচিত এবং মন্দির ও কিন্তু দৰ্শৰ করা উচিত বলো হ্যাঁ এতটা গল্প যখন পড়লাম তখন তো নিজের চোখে একবার দেখবোই দেখবো

যা এখন ঠান্ডা গরম চলছে তার মধ্যে যেটুকু আর কি নিজেকে ঠিক রাখা

আগে একটা ছিল খালি যখন আমাদের season change হতো তখন একটা শরীর খারাপের আহ প্রবণতা দেখা যেত এখন মোটামুটি সারা বছরই কিছু না কিছু লেগেই রয়েছে

তারপরে বলো এই যে

হ্যাঁ ঠান্ডার সময় শরীর খারাপটা বেশি হয়ে আর এখন তো প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে কমছে না

হ্যাঁ বলছি তোমাদের ওদিকে কেমন ঠান্ডা

হ্যাঁ বলছি তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা? আমাদের এদিকে ঠান্ডা তো আছে মোটামুটি কিন্তু ওই ঠান্ডার থেকেও বেশি এখন ঝামেলা হচ্ছে সব ঘরে ঘরেই একটা ডেঙ্গু র প্রবণতা রয়েছে তার সঙ্গে তোমার আহ ঠান্ডা সর্দি কাশি এইগুলো তো রয়েছেই কিন্তু এখন আবার এই ডেঙ্গু র প্রকোপটা মাঝখানে খুবই বেড়েছিল জানো তো আমাদের মানে আমরা যেখানে থাকি সেখানে প্রায় অনেকগুলো বাড়িতেই আমরা আহ খবর পেলাম সব ডেঙ্গু তে আহ খুবই অনেকেই আক্রান্ত হয়েছিল তো তোমাদের ওদিকে কি ডেঙ্গু টেঙ্গু সেরকম কিছু দেখা না আমাদের এদিকে আহ ডেঙ্গুর আহ প্রচারটা আর কি খুব ভালো ভাবে চলছিল এবং আহ পঞ্চায়েতের ওখান থেকে আর কি একটা survey করে ওদের যাতে তোমার ওই আহ জলের মধ্যে নানা রকমের কীটনাশক spray গুলো ওরা করে যাচ্ছিলো এবং বাড়িতে বাড়িতে সব check করছিলো যাতে কোথাও কোনো জল জমা হয়ে আছে কি না, তো এই সবগুলো মানে যে পরিচর্চা গুলো সেই পরিচর্চা গুলো করার ফলে আমাদের এদিকে এখন মোটামুটি মানুষ একটু সচেতন হয়েছে যার ফলে উম আমাদের এদিকে কিন্তু ডেঙ্গু টা হয়নি তবে এখন যা weather বা যেরকম আরকি ঠান্ডা গরম শরীর খারাপটা যে চলছে তো মানুষের মনে হচ্ছে কি জানি জ্বর আসছে তাদিকে কিছু হচ্ছে কিন্তু যখনি আবার সর্দি করে যাচ্ছে ওই জ্বরের সাথে সাথে তখন আবার সঙ্গে সঙ্গে না এটা একটা উম উহ এমনি natural আর কি সেটা কোনো কিছু ভয়ের নয় তো এইভাবে এখন চলছে মোটামুটি এখন একটু জ্বর হলেই সবাই ডাক্তারের কাছে চলে যাচ্ছে ডাক্তারের treatment নিচ্ছে কি ভাবে শরীর কে সুস্থ রাখা যায় কি ভাবে সম্পূর্ণ ঠিক থাকা যায় সেদিকে সবাই একটু সচেতন হয়ে আছে

আমাদের এদিকে যেমন তোমার আহ অনেকটাই আহ ক্ষতি হয়েছে মানে ক্ষতি হয়েছে মানে আহ ডেঙ্গু তে অনেকেই আক্রান্ত হয়েছে তো আমাদের এখানেও corporation থেকে যে প্রচার করা বা বাড়ি বাড়ি গিয়ে ব্লিচিং পাউডার ছড়ানো তারপর ওই spray যেটা মশার জন্য করা হয় সেগুলো আহ তো ঠিক মতনই করা হয়েছে তো তার সঙ্গে সঙ্গে আমাদের` নিজেদেরও অনেকটাই সচেতন হওয়া খুবই দরকার কারণ আমরা নিজেরাই আহ একটু সচেতন কম বলে সেটাতেই মানে এই যে বাড়ির চারপাশে জমা জল বা এই জিনিসগুলো রাত্রে মশারি টাঙিয়ে ঘুমানো এইগুলো অনেকদিন আগের থেকেই আমরা জানি কিন্তু আহ এইগুলো কিন্তু আমরা সব সময় ঠিক মতন মেনে চলি না আর আহ শহর অঞ্চলে আসলে কি সমস্যা হয়ে শহর অঞ্চলে সব জায়গায় হয়তো মানে drain এর আহ খোলা drain হয়তো নেই কিন্তু তা ছাড়াও আহ উম প্রধানত দেখা যায় যখন এই যে season change হয়ে ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠাণ্ডাই সময়টাতে মশার প্রাদুর্ভাব অনেকটা হঠাৎ করে বেড়ে যায় তো এইটা একটা বড়ো কারণ তখন এমনি একটু যদি সাবধানতা আমরা অবলম্বন করি অন্তত পক্ষে রাত্রে মশারি টাঙিয়ে শোয়াটা কিন্তু খুবই জরুরি আর আহ এখানে আমরা দেখছিলাম যে আহ ডেঙ্গু তে যারা আক্রান্ত হচ্ছে তাদের মানে আহ ডেঙ্গুর যদি খুব ভয়াবহ ভাবে না affected হয়ে তাহলে তো ঠিক আছে কিন্তু যারা ধরো অনেকদিন ধরে ভুগছে তার পরে তাদের আহ মোটামুটি ডেঙ্গু কমে যাচ্ছে কিন্তু শারীরিক যে দুর্বলতা গুলো রয়েছে সেগুলো কাটতে অনেক সময় লেগে যাচ্ছে মানে যেমন আমরা কোরোনার সময় দেখেছিলাম covid এর সময় আমরা দেখেছিলাম এটা যে যাদের covid হয়েছে কম বেশি সবাই আমরা আক্রান্ত হয়েছি কিন্তু আহ মানে জ্বর বা ওই আহ খুব প্রবল যে শরীর খারাপটা ওই সময়ে টাই যখন কেটে যাচ্ছে তার পরেও কিন্তু যে দুর্বল ভাবটা ওটা কাটতে আমাদের কাটিয়ে উঠতে স্বাভাবিক জীবন একেবারে স্বাভাবিক ভাবে আহ ফিরতে আহ অনেকদিন সময় লেগে যাচ্ছে

হ্যাঁ এটা এটা তো সম্পূর্ণ ঠিক কথা কারণ আহ একবার শরীরের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে তার effect টা তো পুরো পুরি ভার ভেদ পরে যায় না এবারে সেখান থেকে

পুরো শরীর তো weak হয়ে যাচ্ছে আমাদের এবারে সেই অবস্থাতে আবার সেই হম পূনরায় ফিরে আসতে ঠিক মতো করে খাওয়া দাওয়া ঠিক মতো করে medicine নেওয়া ঠিক মতো করে আহ সেই সময়ের মধ্যে নিজেকে উহ তাল মিলিয়ে চলা তো এগুলো adjustment হতে একটু তো time লাগবেই আর সেটা তো লাগছে এখনো পর্যন্ত তা ওটা তো কিছু করার নেই তবুও আমাদেরকে সজাগ তো থাকতেই হবে আর সচেতন ভাবে চলতেও হবেযাতে আমরা অসুস্থতা খুব বেশি পরিমানে না হয়ে পরি তা হলেই আমরা ঠিক থাকবো।

তো আমরা খাচ্ছি ডাক্তার বলছেন যেই রকম ভাবে সেই রকম ভাবে আমরা মেনেও চলছি ওষুধ খাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে ঠিক মতন খাওয়া দাওয়া করাটা মানে পুষ্টিকর খাওয়া দাওয়া করাটা কিন্তু ওই পরবর্তী মানে রোগ তাকে সরিয়ে তোলার জন্য যতটা দরকার তার পরেও গিয়ে আমাদের দুর্বলতা টা কাটিয়ে ওঠার জন্য কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া করাটা খুবই দরকার মানে আমরা সাধারণত ফল জাতীয় জিনিসগুলোর আহ এমনি সময় অনেকেই ঠিক মতন খাই না সারা বছর তো যখন শরীর খারাপ থাকে তখনি আমরা জানি যে মানে ফল মানে হচ্ছে রুগীর খাবার এটা আমাদের এক খানা মানে একটা ধারণা হয়ে গেছে যে ফল কারা খায় রুগীরা ফল খায় এরকম একটা ব্যাপার কিন্তু এই যে ফল বলো বা সা যে কোনো সাস্থকর খাবা দাওয়াই যেটা আমরা করি সেটা যে আমাদের শরীর গঠনের জন্য কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু আমাদের এই করোনার সময় আমরা খুব ভালো ভাবে টের পেয়েছি

হ্যাঁ বলো বলছি কিছু জিনিস তো দেখবে কোনো কিছু একটা ঘটনা ঘটার ফলে কিছু তো শিক্ষা আমাদের কে দিয়ে যায় যতটা মানে কষ্ট দায়ক হয়ে তার মধ্যেও কিছু শিক্ষা আমাদের থেকে যায় যার ফলে এই যেমন covid টা যে হয়ে গেলো covid এ কত অনেক মানে বেশির ভাগ সত্তরের মানে hundred এর মধ্যে সত্তর শতাংশ তো মানে উম খারাপ হয়ে গেছে তিরিশ শতাংশের মধ্যে যেটুকু শিক্ষাটা দিয়ে গেছে যে উম শুধু মানে আহ জীবন যাপনের জন্য মানে কি বলবো তোমার হম শুধু জীবন যাপনের জন্য খাওয়া পড়া আর উম এই ভাবে চলাটা ঠিক নয় তার মধ্যে যেমন ফল খেতে হবে routine wise একটু ব্যাম করতে হবে তারপরে একটু ভোর বেলায় উঠে পরে একটু হাঁটা চলা মানে আহ এইগুলোকে তো শিখিয়ে দিয়ে গেলো এবং একটু যেমন আমরা আগে একটু কি করতাম মানে সবাই একদম মুখের সামনে বসে আমরা কথা কথ পো কথন করতাম সেটা একটুখানি maintain করতে শিখিয়ে দিলো যে একটু দূরত্ব বজায় রাখো

মানে যেগুলো করলে পরে আহ আমি ভালো থাকবো তুমি ভালো থাকবে আমার বাড়ির সবাই ভালো থাকবে তা করতে করতে পরিবেশে পারিবারিক যে সবাই রয়েছে তারা ভালো থাকবে এই যে শিক্ষাগুলো এইগুলো আমাদের কিন্তু covid কিন্তু শিখিয়ে দিয়েছে অনেক ক্ষতি যেমন তার মধ্যেও কিছু তো লাভ হয়েছে এই কোটাই যেমন মানুষ একটু সচেতন হলো

আগে যেমন সামান্য একটু জ্বর হলে না না ঠিক আছে কোনো অসুবিধা নেই এই একটা ইয়ে করো তাহলেই এখনি আহ সুস্থ হয়ে যাবে কিন্তু এখন একটু সামান্য জ্বর হলে না না আগে চলো ডাক্তারের কাছে এই ডাক্তারের কাছে ডাক্তার যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ অনুযায়ী আমরা চলছি তার ফলে আমরা কিন্তু এখন একটু সুস্থ থাকছি অতো তাড়াতাড়ির মধ্যে কিন্তু দেখো আহ খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কিন্তু উম মানে শরীর খারাপ খুব যে একটা বেশি পরিমানে হয়ে যাচ্ছে সেটা নয় খুব যেগুলো মারাত্মক যেমন তুমি একটু আগে বললে যে হ্যাঁ তোমাদের ওইদিকে ডেঙ্গু হয়েছে আমি আবার যেমন আমাদের এই দিকে ডেঙ্গু টা হয়নি কারণ এটার প্রচার বলো সচেতনতা বলো মানসিকতার যে উন্নত ভাব সেগুলোর মধ্যে থাকছে

তার ফলে কিন্তু আর এখন তোমাদের ওইদিকটা আর হবে না কারণ যেটুকু যা উম বীজ বপন হয়েছিল মশার যে ডিম্ ওগুলো তো নষ্ট হয়ে গেলো তার ফলে কি হবে এবারে উম আর তো ডেঙ্গু টা হচ্ছে না এইভাবেই যদি মানুষ যদি ঠিক মতো করে চলে বা কিছুটা যদি নিজের উম নিজের মধ্যে দিয়ে চিন্তা ভাবনা করে চলে যে না আহ এটা আমাকে আমার পরিবেশকে আমার বাড়ির পরিবেশকে আমি যদি ঠিক রাখতে পারি তবেই আমি আমার পাড়ার পরিবেশটাকেও আমি ঠিক রাখতে পারবো কারণ আমাকে দেখে ওরা অনেকেই বলবে যে না এদের ঘরে তো কোই মোটামুটি ছেলে মেয়ে

আমার চিন্তা ধারাতে আমি কথাগুলো তোমাকে আমি বললাম উম এবারে জানি না কতটা আর কিউম মানে ভালো লাগবে না নিশ্চই তুমি যেগুলো বললে একদমই খুব ভালোই বললে আহ খুব সত্যি কথাই এগুলো আর আহ এটার সঙ্গে আমাদের প্রাক্তহিক জীবনে আমার যেটা মনে হয়ে যে প্রাক্তহিক জীবনে কিছু স্বাস্থকর স্বভাব আমাদের তৈরী করাটা খুব দরকার যেটা আমাদের করোনা হওয়াতে আমরা আহ প্রচার মানে প্রচার থেকে বা সাবধান বাণী যেগুলো আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে TV তে দেখেছি radio য়ে শুনেছি যে এই যে যেটা বললে তুমি যে আগে আমরা ভীষণ কাছা কাছি কথা বার্তা বলতাম একে ওপরের সঙ্গে তারপরে কারুর খাওয়া একটা কিছু নিজেদের মধ্যেই আহ আত্মীয় বলে খেয়ে নিচ্ছি ওই জিনিষটা যে কতটা অস্বাস্থকর তো এই কিছু গুলো মানে প্রাত্যহিক জীবনে আমরা যদি এই কিছু কিছু স্বভাব এই গুলোতে কাউকে ওরকম ভাবে ধরে বেঁধে শিখিয়ে দেওয়া যায় না এগুলো আমাদের অনেক ছোট বেলার মানে শেখা একটা জিনিস যেটা আমরা বড়ো হতে হতে হয়তো দৈন দিন নানান রকমের অভ্যেসের মধ্যে এগুলোকে আমরা অতটা গুরুত্ব দিইনা

আহ মানে রোগ জীবাণু অনেকটাই আমরা আহ প্রতিরোধ করতে পারি সেই কিছু কিছু ভালো স্বাস্থকর অভ্যেস কিন্তু আমাদের মধ্যে আগে ছিল যেগুলো আমরা ছোট বেলায় জানতাম আমরা হয়তো বইতে প আহ আহ আমরা বইতে সেগুলো পড়েছি আমাদের একদম শিশুকালে যখন আমরা পড়াশোনা শুরু করছি তখন কিন্তু আমাদের বইতে এ সমস্ত স্বাস্থকর বিধি নিষেধ বলে একটা সবাই পড়েছি বা পরিবেশ সচতেন্নতার যে আমাদের ছিল তার মধ্যেই অনেক কিছু লেখা ছিল কিন্তু আমরা সেগুলোকে কখনো সেই ভাবে গুরুত্ব দিইনি কারণ ওইটা তো বই তে লেখা রয়েছে ওগুলো বই এর ই জিনিস ওটা যে শুধু মাত্র বই তে আমাদের জানানোর জন্য যে এটা বইয়ের জন্য নয় এটা তোমার দৈনন্দিন জীবনে তোমাকে ভালো ভাবে যাতে তুমি থাকতে পারো সেটার জন্য তোমাকে জানানো হচ্ছে আমরা school এ যেটা শিখছি সেটা আসলে আমাদের জীবনটা কেই চালনা করার জন্য আমাদের শেখানো হচ্ছে সেই ধারণা গুলো অনেক পরে গিয়ে আমাদের মধ্যে এসেছে বা অনেক পরে গিয়ে আমরা এখন হয়ে তো বুঝতে পারছি এগুলো কোনো কথাটাই কিন্তু আমাদের নতুন কোনো কথা নয় যে এঁঠো খাবার খেতে নেই অন্যের এঁঠো খাবার খেতে নেই বা হাঁচি কাশি যাই হোক না কেন সে তখন আমাদের নাক মুখ টা হাত দিয়ে ঢেক মানে কিছু না থাকলে যদি রুমাল থাকে বা কোনো কিছু যদি না থাকে আমাদের হাত দিয়ে একটুখানি আড়াল করে হাঁচি কাশি যাই হোক সবার সামনে ওরম ভাবে আহ এলে পরে ঢেকে দিতে হয়ে বা বাইরে থেকে এলে পরে বার বার করে যে হাত ধোয়ার ব্যাপারটা এই জিনিস গুলো কিন্তু আমরা ছোট বেলাতে আমাদের বইতেও পড়েছি কিন্তু এখন আর ওটাকে কখনো গুরুত্ব দিইনি এই এতো বড়ো একটা মহা মারি আমাদের প্রয়োজন হলো এই জিনিস গুলোকে আমাদের প্রত্যেক দিনের জীবনের অঙ্গ করে তোলার জন্য মানুষ কিছুটা ভয়ে কিছুটা না অনেকটাই ভয়ে পেয়ে আমরা এখন এই জিনিসগুলো মানতে শুরু করলাম বা উহ আহ বা শুন শুনতে অভস্ত হলাম বা এই জিনিসগুলো আর এই অরে একটা জিনিস তুমি যেটা বললে যে প্রত্যেক দিন যে একটা আহ excercise যেটা সকালে এটার জন্য কোনো আহ শিক্ষকের দরকার হয়ে না কোনো আহ কোথাও ভর্তি হওয়ারও দরকার হয় না বোধ হয় আগের তো যেটা আমাদের ছিল ছোট বেলায় একটা খেলা ধুলার অভ্যেস সকলেরই ছিল সেটা ছেলে মেয়ে নির্বিশেষে মাঠে গিয়ে খেলুক বা বা একটা আহ উন্নতম শারীরিক একটা আহ খেলা ধুলো এই জিনিসগুলো ছিল কিন্তু এখন যেটা হয়েছে এখনকার বাচ্ছাদের তো বিশেষ করে শারীরিক আহ আহ যে খেলা ধুলো করা বলো বা উম আহ এই আহ excercise করা প্রত্যেকদিনপ্রাপ্তহিক সেই জিনিসগুলো কিন্তু এখন আমাদের আবার নতুন করে মানে

দু দিন হাটতে বেরোচ্ছি তার পরের দিন ভোর বেলা আর উঠতেই পারছি না যে না কালকে যাবো কালকে যাবো এই কালকে যাবো কালকে যাবো এই জিনিসটা করতে করতে তারপরে ধরো এই যে অস্বাস্থকর খাবার গুলো আমরা বাইরের খাবার যে অস্বাস্থকর সেটা আমরা প্রত্যেকেই জানি আমরা যখন খাই মানে খেতে খেতে আমরা এতটাই অভস্থ হয়ে গেছি বা কখনো আমরা এটাকে অজুহাতই দি যে আহ উপায়ে নেই আমাদের কাজের সূত্রে সারাদিন বাইরে থাকতে হচ্ছে সেই জন্য আমাদের বাইরের খাবার ছাড়া কত খাবার বাড়ি থেকে ওরম ভাবে নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই যে এই একটা মহামারী আমাদেরকে শেখালো যে না প্রয়োজন হলেও আমরা অনেক কিছু মানতে পারি মানতে আমরা বাধ্য তো এই জিনিসটা একটা ওই যে কিছু একটা পেতে গেলে আমাদের কিছু একটা হারিয়ে আমরা কিছু পাই সব সময়ে এটা একটা শিক্ষা হা আহ দিক খুলে দিয়ে যায় কোনো কিছু হারানো মানেই তার থেকে আমাদের একটা কিছু শিক্ষা হলো কিছু থেকেই যায় তার থেকে তো সেটা যদি আমরা নিয়ে আগে পরবর্তী জীবনে এগোই তা হলে সেটা আমাদের জন্যই উপকার আর যদি এখনো আমাদের মনে হয়ে যে না এই জিনিসগুলো আহ ঠিক নয় মানে এখনো আমরা গুরুত্ব না দিই তাহলে ভবিষতেও হয়তো আমাদের আবার বার বার করে আহ এরকমই হয়তো বার বার করে ভুগতে হবে আমাদের বিভিন্ন রকম ভাবে তো এটা অনেকটাই আমাদের হাতে বলেই আমার মনে হয়ে তো সেটা আমাদের আর এই যে উম অন্তত পক্ষে সকাল বেলা উঠে কিছুক্ষন খোলা হাওয়ায় হাঁটা তারপরে আহ প্রত্যেক দিন আহ মানে আহ নিয়ম করে জলটা আমরা সারাদিন ঠিক মতন খাচ্ছি কি না সেটা পর্যন্ত অনেকে আমরা ঠিক মতন দেখি না যে অনেকে হয়ে তো খুবই কম জল খাচ্ছি আহ সেটা ঠিক মতন আম আমাদের যা প্রয়োজন প্রত্যেক দিন আমাদের শরীরের যা প্রয়জন যতো litre জল তত litre আমরা ঠিক মতন খাচ্ছি না তা বা বাইরের খাবার খাওয়া দাওয়া আমরা হঠাৎ করে মানে এতটাই অভস্ত হয়ে যাচ্ছি বাইরের খাওয়া দাবার প্রতি এতটাই আসক্তি হয়ে যাচ্ছি যে সেটাকে যতক্ষণ না আমার শারীরিক আহ বড়ো কিছু সমস্যা তৈরী হচ্ছে তখন আমাকে ডাক্তার বলছে যে আপনার কিন্তু এটা খাওয়া চলবে না এই বাইরের খাবারগুলো আপনার জন্য ক্ষতিকর তখনও আমাদের সেটাকে ছাড়তে কারণ ততদিনে আমাদের এতটাই অভ্যেস হয়ে গেছে এতটাই আমরা আসক্ত আহ অস্বাস্থকর খাবার গুলোর জন্য আমরা জানি সেগুলো অস্বাস্থকর কিন্তু তাও আমরা ছাড়তে পারছি না তো এইগুলো কোথাও গিয়ে আমাদের নিজেদের কেই চিন্তা করতে হবে আমরা নিজেরাই যদি নিজেদেরকে নিয়ে সচেতন না হই আর গাফিলতির জায়গা তো নিশ্চই একটা আছে আমাদের একটা খুব বাজে অভ্যেস হচ্ছে

আহ প্রমোদের জন্য আমরা খরচ করার টাকা আমরা জমিও করতে পারি কিন্তু যখন ডাক্তার দেখানোর প্রশ্ন আসে অনেকেই কিন্তু গাফিলতি করে এই জিনিসটা কিন্তু অনেকের ঘরে ঘরেই আছে বা হয়তো আমরা নিজের জন্য কখনো ডাক্তারের আহ যাওয়ার দরকার হলে আমরা ওটা কে দেরি করি অন্যের জন্য আমাদের আমাদের যে প্রিয় জনের কিছু হলে তাকে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এই যে মানে এই গাফিলতি গুলো আমি একটা জিনিস আহ যখন realize করবো যে আমি নিজে যদি সুস্থ না থাকি আমি কিন্তু আমার পারিপারসিক আমার যে প্রিয় জন তাদেরকে আমি সুস্থ রাখতে পারবো না বা আমি যদি অসুস্থ হয়ে পড়ি তারাও কিন্তু আমার জন্য মানসিক ভাবে তো অসুস্থ নিশ্চই হয়ে যাবে বা অস্থির হয়ে যাবে কোনোটাই তো আহ মানে কাঙ্খিত নয় তোমার কি মনে হয়ে

আগে তো নিজেকে সুস্থ থাকতেই হবে আমি সুস্থ থাকবো তবেই আমি আমার বাড়ির সবাইকে আমি সুস্থ রাখতে পারবো আর আমাকে দেখেও তারা সেই ভাবে আমি যে ভাবে চলছি তারাও সে আমাকে দেখে সেই ভাবে তারা চলতে শিখবে বা চলবে তবেই তো সবাই একে ওপরের একটু আগেই তো তোমাকে আমি বললাম যে আমরা যদি ঘরের সবাই ঠিক থাকি তখন আমার পারি পারসিক সবাই আমাদের দেখে পরে বলবে ওরা কেন এত সুস্থ হয়েছে ওরা কি সুন্দর তখন দেখে দেখেও মানুষ নিজেকে সেই রাস্তা অবলম্বন সেই পথটা অবলম্বন করবে তো আহ যেগুলো তুমি বলছো সেগুলো একদম সম্পূর্ণ ঠিক আর মানুষতো তোমার অভ্যেসের দাস আজকে আমি যদি যে জিনিসটা আমি অভ্যেস করবো সেটা যদি আমার ভালো দিক হয় তাহলে আমাকে দেখে সবাই শিখবে এবং আমিও সেটাকে বলতে পারবো যে হ্যাঁ এইটা তুমি করো এইটা করলে দেখো এটা তুমি খুব উপকার পাবে মানুষ তো অভ্যেস এর তো দাস বলাই হয়ে সেই ভাবেই চলতে হবে

নিশ্চই আর আরেকটা জিনিস আমার মনে হয়ে যে আমরা যে মৌসুমী ফল যে গুলো বা শাক সবজি সেগুলো আমাদের খাবার পরিমান আমাদের এখন আহ দৈন দিন যা খাওয়া দাওয়ার আমাদের যা মানে food habit যা হয়ে গেছে এখন তো তাতে কিন্তু আমরা শাক সবজি এই জিনিসগুলো কে অতটা গুরুত্ব দি না বেশির ভাগই আমরা protein জাতীয় বা মাছ মাংস এই জিনিসগুলো এই গুলোয় নিশ্চই দরকার কিন্তু তার সঙ্গে সঙ্গে যে মৌসুমী আমাদের আহ যা যা সবজি পাওয়া যাচ্ছে বা যে যে মৌসুমী ফল গুলো পাওয়া যায় যখন গরমের সময় যে মানে এটা আমাদের প্রকৃতি কিন্তু একেবারে নিজেরাই সাজিয়ে দিয়ে দিয়েছে তুমি নজর করে দেখবে গরমের সময় আমরা যে সমস্ত ফলগুলো মৌসুমী যে সমস্ত ফল তার মধ্যে কিন্তু

শীতকালে দেখবে শীতকালে আমাদের যে প্রকৃতি আমাদের যে ফলগুলো আমাদের দিচ্ছে সেগুলো কিন্তু আমাদের শীতের উপযোগী করে তোলার জন্যই প্রকৃতি আমাদের দিচ্ছে সেটা আমরা কখনো ভেবে দেখিনা যেমন ধরো শীতকালে আমরা কমলা লেবু খাচ্ছি বা আহ এই আপেল খাচ্ছি এই ধরণের যে ফলগুলো আমরা শীতকালে পাই সেগুলোই কিন্তু আমাদের ভিটামিন সি রমাত্রা অনেকটাই বেশি এবং শীতকালে vitamin C এর প্রয়োজনটাও অনেকটা বেশি কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এই যে ঠান্ডা লেগে সর্দি কাশি হচ্ছে বা আহ এই যে আহ আমাদের যে প্রতিরোধ ক্ষমতাটা এতটাই কমে গেছে বলে এই প্রত্যেকটা ঘরে ঘরে যে আহ উম আহ যখন আমাদের ঋতু পরিবর্তনের সময় প্রত্যেকেই প্রায় কম বেশি ভুগে এটা আগেকার দিনে কিন্তু এতটা বেশি ছিল না কারণ তখন একটা মানে কিছুটা আমাদের আচার আচরণের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেমন তুমি নজর করে দেখবে আহ সজনে ফুল যেটা পাওয়া যায় বাজারে ওটা কিন্তু ওই ঋতু পরিবর্তনের সময়ই হয়

উম জ্বর আগে হোক তো তারপরে দেখা যাবে ডাক্তারের কাছে যাবো আমি ওষুধ খাবো antibiotic খাবো antibiotic খেয়ে ওর মানে শরীর খারাপ করে শরীর কে ক্ষতি করে তারপরে আরো antibiotic খেয়ে সেই রোগটার জন্য ওই রোগটা কমিয়ে আরো পাঁচটা রোগের আরো উপসর্গ শরীরে ঢোকানো খুব একটা দরকার পরে না আমরা যেহুতু একদমই কারণ antibiotic টা তো খুব একটা মানে হয়তো প্রয়োজন যখন হবে তখন তো তোমাকে খেতেই হবে কিন্তু আমি যদি একটা সাধারণ আহ সর্দি কাশি এই জিনিসটাকে আমি যদি আমার প্রাকৃতিক যা আশপাশে রয়েছে সে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় সেটাকে যদি আমি আহ আহ খাই সেইটা দিয়েই যদি আমার ওই কাজটা হয়ে যায় আমাকে antibiotic বা ডাক্তারের fees অবধি পৌঁছাতেই না হয় তো এটাও তো একটা দিক এটা আমরা কিন্তু কখনো ভেবে দেখিনা ও আহ আমার মনে হয় এই জিনিসগুলো একটু যদি আমরা সচেতন হই, আমরা অনেক সময়ই বলে থাকি যে আহ আমাদের আহ বয়স্ক যারা রয়েছেন আহ আহ আহ যারা বলেন এই জিনিসগুলো যে এই সময় এইটা খেতে হয়ে এই সময় ওইটা খেতে হয়ে আমরা অনেক সময় হেসে উড়িয়ে দিই একদম অরে অগুলো আগেকার দিনে খেতে হতো এখন আমাদের ওই সমস্ত কিছু লাগে না কিন্তু ওইগুলোই যে কতটা খাঁটি জিনিস ওইগুলোই যে কতটা মানে সঠিক আহ ভাবে আমাদের আহ উম রাখার জন্য করা ছিল সেই জিনিসগুলো আমরা কখনো কিন্তু ভেবেও দেখিনা

মধ্যে কথা আমরা যদি আমরা যদি ঠিক মতো করে আহ তোমার এই আহ শাক সবজি আহ একটা প্রত্যেক দিনের খাবারের মধ্যে দেখবে আহ এমনিতে সবজি যখন বানানো হয়ে আমরা মা দেরকে দেখেছি ওর একটা সবজির মধ্যে কিন্তু আহ উহ তোমার দেখবে আহ লাল এক মানে গাজর দিয়ে দেবে একটু সাদা তোমার একটু খানি আলু থাকবে একটু আহ উম orange এইরকম একটু কুমড়ো একটু সবুজ একটু মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে একটা mixed veg type এর আর কি ওরা করবে মানে কি ওটা বলতে চাই আমরা কেন এই রকম ভাবে তৈরী করছো তো তাতে ওরা বলবে যে এইটার মধ্যে প্রত্যেকটা গোনানো গুণী সমস্ত কিছু আছে মারা আর কি মারা তো ধোবো ওতো তো জানে না যে কোনটাতে ভিটামিন এ কোনটা ভিটামিন বিকোনটা ভিটামিন সি সেগুলোই কিন্তু ওইটা জানে যে এই এইগুলোর মধ্যে এই সব ভিটামিন গুলো আছে তাহলে আমার সন্তানদের কে আমি যদি এটা খাবারটা দি তাহলে ওর মধ্যে আজকে এই immunity power টা ঠিক level টা ঠিক থাকবে।